এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা একটি মাঠের ছবি দেখতে পাচ্ছি এবং মাঠের চারিদিকটা অনেক বাড়ি ঘর ও দেখা যাচ্ছে।

এবং কিছু জল ড্রাম লক্ষ্য করা যাচ্ছে ও দুটি প্লাষ্টিককে আমরা ঝুলে থাকতে দেখতে পাচ্ছি।

মন্দিরকে লক্ষ্য করতে পারছি এবং মন্দিরের সামনে একটি সিঁড়ি আছে এবং মন্দিরটির ভেতরে আমরা একটি মূর্তি দেখতে পাচ্ছি যেটি হল গেরুয়া রঙ্গের।

এইযে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে আমরা একটি দোকানের ছবি দেখতে পাচ্ছি এবং অনেকগুলি কাপড় সাজানো আছে এবং কিছু কাপড় এই দিকে ওই দিকে--